এটি একটি রেলস্টেশন যার পাশে রয়েছে একটি বড়ো ল্যাম্প লাইট .

তার সামনেই আছে যাত্রীগণ বসার জন্য বসার স্থান.

আমরা দেখতে পাচ্ছি ছটি কার গেটের এপারে এবং একটি কার গেটের ওপারে রয়েছে।

এবং তার পাশে রয়েছে অনেকগুলো টু হুইলার্স এবং চারিদিকটা সুন্দর গাছপালা দিয়ে ঢাকা.

এবং শোকেস এবং আল-আলনাটি কালো সাদা ও মাটিয়া কালারের .

এবং আমরা দেখতে পাচ্ছি সামনে আইসক্রিমের দোকান রয়েছে.

আমরা দেখতে পাচ্ছি এটি কালী মন্দির।

আমরা দেখতে পাচ্ছি একটি বিয়ে সাজে মহিলির পোস্টার ।

তার সামনে একটি আয়না রয়েছে.

দুজন সাইকেল যাত্রী বাড়ির দিকে রওনা দিচ্ছে.

এটি একটি ট্যাটু শোরুম যেখানে রয়েছেন তিনজন মানুষ.

তার মধ্যে দু'জন ট্যাটু বানাচ্ছেন এবং একজন বসে আছেন.

এবং রয়েছে একটি লাইট স্ট্যান্ড .

এবং আমরা দেখতে পাচ্ছি তাদের ঠিক সামনের বেঞ্চ বে সিট -এর পিছনে দুটো গাছ রয়েছে।

যার সামনে রয়েছে এটি জেরক্স মেশিন কিছু চকলেটস .

আমরা দেখতে পারছি এটি একটি মাছ বাজার.

কেউ তাদের অসুবিধা গুলো নোট করছেন.

এখানে অনেক যেটি এবং মন্দিরটি সাদা এও আরেরলা কিছু লাইট দিয়ে তাকে ফুটে তোলা হয়েছে।

সামনে রয়েছে গ্রিল নিয়ে ঢাকা এবং তার সামনেই রয়েছে একটি টব .

আমরা দেখতে পাচ্ছি এটি একটি মন্দির .

আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি ছাদ ঢালাই চলছে.

এবং উঁচু উঁচু গাছপালা রয়েছে.

আমরা দেখতে পাচ্ছি এটা একটি ফাস্টফুড শপ যার নাম মোমোমিয়া.

আমরা দেখতে পাচ্ছি এটা শ্রী হনুমান ক্লোথ স্টোর .

এবং প্রথম সিটে রয়েছে কিছু খাওয়ার .

যার পাশেই রয়েছে অনেক ঘাস.